পাশে অনেক গুলি বাড়ি আছে খুব দালান টাইপের সাদা রঙের বেশ সুন্দর আ-স-স্মৃতি সৌধের মতো আ-জায়গাটি।

আর সামনে একটি খুব সুন্দর উঠোন টাইপের আছ--

হ্যাঁ যেখানে একটি অনুষ্ঠান আ- উম আয়োজন হয়েছে।

সামনে একটি আরেকটি মানুষ বয়ে আছে তার দোকানের সাইড দিয়ে একটি আ সিঁড়ি চলে গাছে উপরে ওঠার জন্য উপরের ফ্লোর -এ।

পিছনে লেখা আছে আধার আ এনরোলমেন্ট এ-এন্ড আ আপডেট আ আহ আপডেশন আহ সেন্টার --

তারা মাছের খাবারের আসায় বসে আছে জলের উপর।

পুরোটাই সাদা রঙের বা র সাইড -এ।

উপরে বাড়ি আছে বিল্ডিং-টির । সামনে অনেকগুলি উ উ বাইক দাঁড় করা স্ক্যুটি দাঁড় করানো আছে।

স্লিপ -টি হলুদ রঙের। আর ছোট একটি সিঁড়িও আছে স্লিপ -এর সাথে।

এছাড়া বিল্ডিং -টি হচ্ছে ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার আ।

নীল রং সাদা রঙের জানলা--

এটি একটি আ-কলেজ দেখতে পাওয়া যাচ্ছে আ-কলেজ -এর সামনে সুন্দর একটি সাদা রঙের আ- গেট তৈরী করা আছে এছাড়া তার সামনে অনেক গুলি গাড়ি দাঁড় করিয়ে রাখা আছে চার দিকে গাছপালা ভিতরে একটি মাঠের দৃশ্য দেখা যাচ্ছে।

বাচ্চাদের ছোট ব্যা স্কুল ব্যাগ । এছাড়া অনেক জিনিস পত্র দেওয়া আছে। সামনে অনেক টেবিল রাখা আ চেয়ার রাখা। অনেক ছোট ছোট বাচ্চা দুজন মহিলাও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া সুন্দর ওই পরিবেশ টিকে সাজানো হয়েছে লাল ও কমলা কাপড় দিয়ে।

মূর্তির চারদিকে আহ লোহার বেড়া দিয়ে ঘেরা আহ বিল্ডিং -টি কাঁচ কাঁচের আ ফা কাঁচ দিয়ে ঘেরা বিল্ডিং - টি। এছাড়া-আ সামনে একটি এ.সি. লাগানো।

মেশিনটি জায়গাটি ঘরটি একটু খানি নোংরা টাইপ এর। উম মেশিন এর পশে একটি ঘর রাখা আছে সিকিউরিটি গার্ডের জন্য।

আহ বড়ো গাড়ি মাটি খুঁড়ে তুলছে আর ফেলছে।

এটি একটি ব্যস্ততম রাস্তার ছবি। আ ছোট হাতি দা যাচ্ছে রাস্তা দিয়ে। এছাড়া সাদা রঙের একটি গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে একটি রিস্কা দেখতে পাওয়া যাচ্ছে।

অনেক মানুষ গ্রাম্য মানুষ মাঠের দিকে তাকিয়ে আছেন কিছু হয়তো বা খেলা ফেলা দেখছেন তারা।

ব্রিজের নিচে একটি ছোট্ট নদী। ভালো রকমই স্রোত ওলা নদী বয়ে যাচ্ছে। ব্রিজের চারপাশে অ্যাঁ গাছপালা ভর্তি দেখা যাচ্ছে। ব্রিজটি --

এটি একটি ব্যামাগার মনে হচ্ছে। অন আহ অনলি ফর গার্লস মেয়েদের জন্য।